একটি রেল স্টেশান -ও রয়েছে পাশে। ওপর থেকে ব্রিজ দেখা যাচ্ছে।

এইযে ছবিটি দেখা যাচ্ছে এটি রবীন্দ্র সদনের ছবি।

মেট্রো স্টেশন আছে। আ এটি রবীন্দ্র সদনের নিয়ারেস্ট একটি জায়গা।

এবং আমাদের সমস্ত শুভ কাজে মিষ্টির প্রয়োজন হয়। মিষ্টি ছাড়া--

অনেক শুভ কাজ সম্পন্ন হয় না।

অর্থাৎ এখানে ঘুমোনোরও জায়গা আছে।

ধরণের মাছ বলে থাকি। ওই ধরণের মাছ আছে। লোটেও আছে মনে হচ্ছে।

ক্যাম্পাস -এর ছবি। এটি ডেভিড হেয়ার ক্যাম্পাস এটি কলকাতাতে অবস্থিত। কলকাতার তার পিনকোড হচ্ছে সাতলক্ষ উনিশ।

নানারকম সিনেমা আমরা দেখতে যেতে খুবই ভালোবাসি। বন্ধুদের সাথে সিনেমা যেতে আমরা খুব ভালোবাসি। পপকর্ন খাই কোল্ড ড্রিঙ্কস খাই।

আপনারা চাইলে দক্ষিনেশ্বর-এ গিয়ে ঘুরে আসতে পারেন। দক্ষিনেশ্বর-এ গঙ্গাও আছে।

বেলুন দিয়ে তিনি সাজিয়েছেন। তিনি আরও ভাবছেন যে কি করে সাজাবেন।

এখানে জল দেখা যাচ্ছে। জলটি খুবই পরিষ্কার।

জলের মধ্যে অনেকগুলো ঝর্ণা লাগানো রয়েছে।

জলটি খুব পরিষ্কার এবং ঝর্ণাটি চালানো আছে।

আর পাশে অনেক গাড়ি রয়েছে। হয়তো এটি গাড়ির কোনো সার্ভিস সেন্টার ।

বিয়ে বাড়ি যেতে সবাই খুব ভালোবাসি আমরা।